আমার স্বশুর বাড়িতেও ঠাকুরের মন্দির আছে। আমার শ্বাশুড়ি মার সুন্দর সিংহাসন আছে ।

সত্যি কথা বলতে কি এখন বড়ো বড়ো যা বড়ো বড়ো বাড়ি হয়েছে আগে এটা ছিল না ।

গাছ মানুষের একটা জীবন। গাছ মানেই মানুষের জীবন। এখন সত্যিকারের কেউ গাছ তো কাটে ।

এটা দেখে তো মনে হচ্ছে না বুঝতে তো পারছি না। এটা মেলা কিনা। তো যদিও মেলা হয় --

কিন্তু এই পুরোনো বাড়ি এখনো দেখার জন্য মানুষের মনটা কিন্তু হাঁকপাঁক করে কিন্তু দেখাই যায় না।

ওখানে খুব ঘুরেছি মজা করেছি বাড়িরই জন্য কিনে এনেছি কাউকে গিফট করা জন্যও স্টাচু কিনে এনেছি।

আর এক যদি পরিষ্কার করে বলা যায় তাবে বাবুল ঘাট নাহলে তো আমার বাড়ির আশেপাশে কোত্থাও নেই গঙ্গার ঘাট । এই তো চলে কি বলবো? এক্কেবারে নোংরা।

বাহ্ হ্যাঁ এটাই মনে হচ্ছে এটা ইকো পার্ক । তবে এখনো অবধি যেয়ে যাওয়া হয় নি। তো ইচ্ছা আছে যাওয়ার।

আর আমার ছোট ননদের বাড়ি বিক্রমগড়ে। আমরা ওখান দিয়ে পাশ দিয়েই যাই।

দেখতেও ভালো লাগছে। বেশ ঢুকেই আমার মেয়ে মেয়ে জামাইয়ের ফটো থাকবে। ঐরকম আমার ইচ্ছা আছে সাজা সাজানোর।